আমার প্রিয় দেশবাসী নমস্কার
২০২৩এর এটা প্রথম মন কি বাত আর সেই সঙ্গে সঙ্গে এই কার্যক্রমের সাতানব্বইতম পর্বও বটে
আপনাদের সঙ্গে আবার একবার আলোচনা করে আমার খুব আনন্দ হচ্ছে
প্রত্যেক বছর জানুয়ারি মাসে ঘটনার ঘনঘটা থাকে
এই মাসে চোদ্দ জানুয়ারির আশেপাশে উত্তর থেকে দক্ষিণে পূর্ব থেকে পশ্চিমে গোটা দেশে পরবের চমক দেখা যায়
এর পরে দেশ নিজের গণতন্ত্রের উৎসবও পালন করে
এবারও সাধারণতন্ত্র দিবসের সমারোহের অনেক বিষয়ের প্রভূত প্রশংসা হয়েছে
জয়সলমীর থেকে পুল্কিত আমাকে লিখেছেন যে ২৬শে জানুয়ারি প্যারেডের সময় কর্তব্যপথ নির্মাণকারী শ্রমিকদের দেখে খুব ভালো লেগেছে
কানপুর থেকে জয়া লিখেছেন যে প্যারেডে অন্তর্ভুক্ত নানা ট্যাবলোর মধ্যে ভারতীয় সংস্কৃতির নানা দিক প্রত্যক্ষ করে আনন্দ পেয়েছেন
এই প্যারেডে প্রথম বার অংশ নেওয়া উটে আরোহী মহিলাদের এবং সিআরপিএফের মহিলা বিভাগেরও অনেক প্রশংসা হয়েছে
বন্ধুরা দেরাদুনের বৎসল জী আমাকে লিখেছেন সবসময়ই ২৫শে জানুয়ারির জন্য অপেক্ষা করি কারণ ওই দিন পদ্ম পুরস্কার ঘোষণা হয় আর এক অর্থে ২৫শে জানুয়ারির সন্ধ্যাই আমার ২৬শে জানুয়ারির প্রত্যাশাকে আরও বাড়িয়ে দেয়
তৃনমূলস্তরে নিজের আত্মনিবেদন আর সেবার মনোভাবের সফল নিদর্শন রাখা ব্যক্তিদের জন্য পিপলস্ পদ্ম নিয়েও অনেক মানুষ নিজের ভাবনা ভাগ করে নিয়েছেন
এবার পদ্ম পুরস্কারে সম্মানিতদের মধ্যে জনজাতীয় গোষ্ঠী এবং জনজাতীয় জীবনের সঙ্গে জুড়ে থাকা মানুষের ভালো রকম প্রতিনিধিত্ব রয়েছে
জনজাতীয় জীবন শহরের বিপুল ব্যস্ততা থেকে ভিন্ন
সেখানকার সমস্যাগুলোও আলাদা
এ সত্ত্বেও জনজাতীয় সমাজ নিজের পরম্পরা তুলে ধরতে সর্বদা তৎপর থাকে
জনজাতীয় গোষ্ঠীর সঙ্গে জুড়ে থাকা বস্তুর সংরক্ষণ আর সেগুলো নিয়ে গবেষণার প্রচেষ্টাও হয়
এভাবেই টোটো হো কুই কুবী এবং মাণ্ডার মত জনজাতির ভাষার উপর কাজ করা বেশ কয়েকজন মহানুভবী পদ্ম পুরস্কার পেয়েছেন
এটা আমাদের সবার জন্য গর্বের বিষয়
ধনীরাম টোটো জানুম সিং সোয় এবং বি রামকৃষ্ণ রেড্ডিজীর নামের সঙ্গে তো এখন গোটা দেশের পরিচয় ঘটে গিয়েছে
সিদ্ধি জারোয়া আর ওঙ্গে জনজাতির সঙ্গে কাজ করা মানুষদেরও এবার সম্মানিত করা হয়েছে
যেমন হীরাবাঈ লোবী রতন চন্দ্র কর এবং ঈশ্বর চন্দ্র বর্মাজী
জনজাতীয় গোষ্ঠী আমাদের পৃথিবী আমাদের ঐতিহ্যের অবিচ্ছেদ্য অংশ হয়ে থেকেছে
দেশ ও সমাজের বিকাশে তাঁদের অবদান খুব গুরুত্বপূর্ণ
তাঁদের জন্য কাজ করা মানুষদের সম্মান নতুন প্রজন্মকেও উদ্বুদ্ধ করবে
এ বছর পদ্ম পুরস্কারের গুঞ্জন সেই সব জায়গাতেও শোনা যাচ্ছে যেগুলো এক সময় নকশাল অধ্যুষিত ছিল
নিজেদের প্রচেষ্টার মাধ্যমে নকশাল অধ্যুষিত এলাকার বিপথগামী যুবকদের সঠিক পথ দেখানো ব্যক্তিদের পদ্ম পুরস্কারে সম্মানিত করা হয়েছে
এর জন্য কাঙ্কেরে কাঠের উপর কারুকাজ করা অজয় কুমার মণ্ডাবী আর গড়চিরৌলির প্রসিদ্ধ ঝাডীপট্টী রঙ্গভূমির সঙ্গে যুক্ত পরশুরাম খোমাজী খুণেও এই সম্মান পেয়েছেন
এভাবেই উত্তরপূর্ব ভারতে আমাদের সংস্কৃতির সংরক্ষণে যুক্ত রামকুইবাঙবে নিউমে বিক্রম বাহাদুর জমাতিয়া এবং করমা ওয়াংচুককেও সম্মানিত করা হয়েছে
বন্ধুরা এবছর পদ্ম পুরস্কারে সম্মানিত ব্যক্তিদের মধ্যে এমন অনেকেই রয়েছেন যাঁরা সংগীত জগতকে সমৃদ্ধ করেছেন
এমন কেউ নেই যার সংগীত পছন্দ নয়
একএকজনের সংগীতের পছন্দ আলাদা আলাদা হতে পারে কিন্তু সংগীত প্রত্যেকের জীবনের একটি অংশ
এই বার পদ্ম পুরস্কার বিজয়ীদের মধ্যে এমন ব্যক্তিত্ব আছেন যাঁরা সন্তুর বমহুম দোতারার মত আমাদের পারম্পরিক বাদ্যযন্ত্রের সুর ছড়িয়ে দিতে পারদর্শিতা রাখেন
গোলাম মোহাম্মদ জাজ মোয়া সু পোঙ্গ রি সিংবোর কুরকা লাঙ্গ মুনি বেংকটপ্পা এবং মঙ্গল কান্তি রায় এমন অনেক নাম আছে যাঁদের নিয়ে চারিদিকে আলোচনা হচ্ছে
বন্ধুরা পদ্ম পুরস্কার বিজয়ী অনেকেই আমাদের মধ্যে থাকা সেই বন্ধু যাঁরা আমাদের দেশকে সবার উপরে রেখেছেন রাষ্ট্রই প্রথম এই বিচারধারায় নিজেদের জীবন উৎসর্গ করেছেন
তাঁরা সেবাপরায়ণ হয়ে নিজেদের কাজ করে চলেছেন এবং তার জন্য কখনও কোনো পুরস্কারের প্রত্যাশা করেন নি
ওঁরা যাদের জন্য কাজ করছেন তাদের সন্তুষ্টিই ওঁদের কাছে সবচেয়ে বড় award
এমন ব্যক্তিত্ব দের সম্মানিত করে আমাদের দেশবাসীর গৌরব বৃদ্ধি পেয়েছে
আমি প্রত্যেক পদ্ম পুরস্কার বিজয়ীর নাম এখানে নিতে না পারলেও আপনাদের কাছে আমার অনুরোধ যে আপনারা পদ্ম পুরস্কার প্রাপ্ত এই মহানুভব ব্যক্তিত্বদের প্রেরণাদায়ী জীবনের বিষয়ে আরো বিস্তারিত জানুন এবং বাকিদেরও জানান
বন্ধুরা আজ যখন আমরা আজাদী কে অমৃত মহোৎসবের সময়ে গণতন্ত্র দিবসের আলোচনা করছি সেখানে আমি একটা মনোগ্রাহী বইয়ের কথা বলব
কয়েক সপ্তাহ আগে পাওয়া এই বইতে একটি বেশ ইন্টারেস্টিং সাবজেক্ট নিয়ে চর্চা করা হয়েছে
এই বইটির নাম ইন্দিয়া থে মথের ওএফ ডেমোক্রেসি এবং এতে অনেক দুর্দান্ত প্রবন্ধ রয়েছে
ভারত পৃথিবীর সব থেকে বড় গণতন্ত্র এবং ভারতীয় হিসেবে আমাদের কাছে এটা গর্বের বিষয় যে আমাদের দেশ মথের ওএফ Democracyও
গণতন্ত্র আমাদের শিরাউপশিরায় আছে আমাদের সংস্কৃতিতে আছে এটি শতাব্দীর পর শতাব্দী ধরে আমাদের কর্মকান্ডের একটি অবিচ্ছেদ্য অংশ
প্রকৃতিগতভাবে আমরা একটি গণতান্ত্রিক সমাজ
ডঃ আম্বেদকর বৌদ্ধ ভিক্ষু সংঘকে ভারতীয় সংসদের সাথে তুলনা করেছিলেন
তিনি এটিকে এমন একটি প্রতিষ্ঠান হিসাবে বর্ণনা করেন যেখানে মোশনস রেজোলিউশনসহ কোরাম ভোটদান এবং ভোট গণনার অনেক নিয়ম ছিল
বাবাসাহেব বিশ্বাস করতেন যে ভগবান বুদ্ধ অবশ্যই সেই সময়ের রাজনৈতিক ব্যবস্থা থেকে অনুপ্রেরণা পেয়েছিলেন
তামিলনাড়ুতে একটি ছোট কিন্তু বিখ্যাত গ্রাম আছে উতিরমেরুর
এখানে পাওয়া ১১০০ থেকে ১২০০ বছর আগের একটি শিলালিপি সারা বিশ্বের কাছে অবাক করার মত
এই শিলালিপিটি যেন একটি miniconstitution
গ্রামসভা কীভাবে পরিচালনা করা উচিত এবং এর সদস্য নির্বাচনের প্রক্রিয়া কী হওয়া উচিত তা বিশদভাবে এখানে ব্যাখ্যা করা হয়েছে
আমাদের দেশের ইতিহাসে গণতান্ত্রিক মূল্যবোধের আরেকটি উদাহরণ দ্বাদশ শতাব্দীর প্রভু বাসবেশ্বরের অনুভব মন্ডপম
এখানে ফ্রি দেবাতে ও আলোচনাকে উৎসাহিত করা হতো
আপনি জানলে অবাক হবেন যে এটা ম্যাগনা কার্টা রও পূর্বের
ওয়ারাঙ্গলের কাকতিয় বংশের রাজাদের গণতান্ত্রিক ঐতিহ্যও প্রসিদ্ধ ছিল
ভক্তি আন্দোলন পশ্চিম ভারতে গণতন্ত্রের সংস্কৃতিকে উন্নীত করেছিল
বইতে শিখ ধর্মের গণতান্ত্রিক চেতনার উপরেও একটি নিবন্ধকে অন্তর্গত করা হয়েছে যা গুরু নানক দেব জির সর্বসম্মত ভাবে নেওয়া সিদ্ধান্তের উপর আলোকপাত করে
মধ্য ভারতের ওড়াঁও ও মুন্ডা উপজাতির মধ্যে কমিউনিটি ড্রাইভেন ও কনসেনসাস ড্রাইভেন decisionএর বিষয়েও ভালো তথ্য রয়েছে এই বইয়ে
আপনি এই বইটি পড়ার পর অনুভব করবেন যে কিভাবে এই দেশের প্রতি অঞ্চলে কয়েক শতাব্দি ধরে গণতন্ত্রের ভাবনা প্রবাহিত হয়েছে
আমাদের প্রতিনিয়ত মথের ওএফ democracyর রূপের বিষয়ে গভীর চিন্তাও করা উচিত চর্চাও করা উচিত এবং দুনিয়াকে জানানোও উচিত
এতে দেশের মধ্যে গণতন্ত্রের ভাবনা আরো গভীর হবে
আমার প্রিয় দেশবাসী যদি আমি আপনাকে জিজ্ঞাসা করি যে যোগ দিবস ও আমাদের বিভিন্ন ধরনের মোটা শস্য Milletsএর মধ্যে কমন কি তাহলে আপনারা ভাববেন যে এ কি রকম তুলনা যদি আমি বলি যে এই দুই বিষয়ে কিছু কমন রয়েছে তাহলে আপনি আশ্চর্য হয়ে যাবেন
আসলে রাষ্ট্রসংঘ ইন্টারন্যাশনাল যোগা ডে ও ইন্টারন্যাশনাল ইয়ার ওএফ মিলেটস এই দুই বিষয়ে নির্ণয় ভারতের পাঠানো প্রস্তাবের পর নিয়েছে
দ্বিতীয়তঃ যোগও স্বাস্থ্যের সঙ্গে যুক্ত এবং মিলেটস স্বাস্থ্যক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে
তৃতীয়ত এবং গুরুত্বপূর্ণ হল যে উভয় প্রচারের ক্ষেত্রে জনগণের অংশগ্রহণের কারণেই বিপ্লব আসছে
যেভাবে মানুষ ব্যাপক স্তরে সক্রিয় অংশগ্রহণের ফলে যোগ ও fitnessকে জীবনের অংশ করে নিয়েছে সেই ভাবেই মিলেটস কেও মানুষ ব্যাপকভাবে গ্রহণ করছে
এখন মানুষ milletsকে নিজের খাদ্য তালিকার অন্তর্ভুক্ত করে নিয়েছে
এই পরিবর্তনের অনেক বড় প্রভাবও নজরে পড়ছে
এর ফলে একদিকে ক্ষুদ্র কৃষকরা খুব উৎসাহিত হচ্ছেন যারা বংশপরম্পরায় milletsএর উৎপাদন করতেন
তারা এই জোনে খুব খুশি হবেন যে বিশ্ব এখন milletsএর গুরুত্ব বুঝতে শুরু করেছে
অন্যদিকে এফপিও ও entrepreneurরা milletsকে বাজারজাত করা ও তা মানুষের কাছে পৌঁছে দেওয়ার প্রচেষ্টা শুরু করে দিয়েছে
অন্ধ্রপ্রদেশের নানদয়াল জেলার বাসিন্দা কে বি রামা সুব্বা রেড্ডিজি milletsএর জন্য ভাল রকমের salaryওয়ালা চাকরি ছেড়ে দিয়েছেন
মায়ের হাতের তৈরি milletsএর খাবারের স্বাদ তার এমনভাবে লেগে রয়েছে যে তিনি তার গ্রামেই বাজরার প্রসেসিং ইউনিট শুরু করে দিয়েছেন
সুব্বা রেড্ডিজি সবাইকে বাজারার উপকারিতা জানাচ্ছেন ও তা সুলভে পাওয়ার ব্যবস্থাও করে দিচ্ছেন
মহারাষ্ট্রের আলীবাগের কাছে কেনাড গ্রামের বাসিন্দা শর্মিলা ওসওয়ালজি গত কুড়ি বছর ধরে milletsএর ফলনে ইউনিক উপায়ে নিজের অবদান রেখেছেন
তিনি কৃষকদেরকে স্মার্ট agricultureএর ট্রেইনিং দিচ্ছেন
তার চেষ্টার ফলে শুধু milletsএর ফলনই বৃদ্ধি হয়নি উপরন্তু কৃষকদের আয়ও বৃদ্ধি হয়েছে
যদি আপনি ছত্রিশগড়ের রায়গর যাওয়ার সুযোগ পান তাহলে সেখানে মিলেটস কাফে অবশ্যই যাবেন
কয়েক মাস শুরু হওয়া এই মিলেটস Cafeতে চিলা ধোসা মোমো পিজা ও মাঞ্চুরিয়ানের মত আইটেম খুব পপুলার হচ্ছে
আমি আপনাদের আর একটা বিষয়ে জিজ্ঞাসা করব আপনারা হয়তো এন্টারপ্রেনিউর শব্দটা শুনেছেন কিন্তু আপনারা মিলেটপ্রেনিউর্স শুনেছেন কি উড়িষ্যার মিলেটপ্রেনিউর্স আজকাল খবরের শিরোনামে রয়েছে
আদিবাসী জেলা সুন্দরগড়ে প্রায় দেড় হাজার মহিলা সেল্ফ হেল্প গ্রুপ ওডিশা মিলেটস Missionএর সঙ্গে যুক্ত
এখানে মহিলারা মিলেটস দিয়ে কুকিস রসগোল্লা গোলাপজাম ও কেক তৈরি করছেন
বাজারে এর খুব ডিমান্ড হওয়ার ফলে মহিলাদের আয়ও অনেক বেড়ে যাচ্ছে
কর্নাটকে কালবুর্গিতে অলন্দ ভূতাঈএর মিলেটস ফার্মার্স প্রোডিউসের কোম্পানি গত বছর ইন্ডিয়ান ইনস্টিটিউট ওএফ মিলেটস Researchএর তত্ত্বাবধানে কাজ শুরু করেছে
এখানকার খাকরা বিস্কুট আর লাড্ডু লোকের ভালো লাগছে
কর্নাটকেরই বিদর জেলায় হুলসুর মিলেটস প্রোডিউসের কোম্পানির সঙ্গে যুক্ত মহিলারা মিলেট চাষের পাশাপাশি তার আটাও তৈরি করছে
এতে তাদের উপার্জনও বেশ বেড়ে গেছে
ছত্তিশগড়ের সন্দীপ শর্মাজি প্রাকৃতিক চাষাবাদের সঙ্গে যুক্ত এখন তার FPOর সঙ্গে বারোটি রাজ্যের কৃষকরা যুক্ত
বিলাসপুরের এই এফপিও মিলেটের আটরকম আটা এবং তা থেকে নানান পদ তৈরি করছে
বন্ধুরা এখন ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে ক্রমাগত G20 সামিট চলছে আর আমি অত্যন্ত খুশী যে G20 সামিট দেশের যেখানেই হোক না কেন সেখানে মিলেটস থেকে তৈরী সুস্বাদু এবং পুষ্টিকর খাবারের কিছু পদ অবশ্যই রাখা হচ্ছে
সেখানে বাজারার খিচুড়ি পোহা ক্ষীর এবং রুটির সঙ্গে রাগীর পায়েস পুরী এবং ধোসার মত বেশ কিছু পদ পরিবেশন করা হচ্ছে
G20র সমস্ত venueর মিলেটস Exhibitionএ মিলেটস থেকে তৈরি হেলথ ড্রিঙ্কস সিরিয়ালস আর noodlesএর শোকেস করা হয়েছিল
সারা বিশ্বজুড়ে ইন্ডিয়ান Missionsও এর জনপ্রিয়তা বাড়ানোর প্রচুর চেষ্টা করছে
আপনারা নিশ্চয়ই অনুমান করতে পারছেন যে আমাদের দেশের এই প্রচেষ্টা আর বিশ্বব্যাপী বেড়ে চলা মিলেটের ডিমান্ড আমাদের ক্ষুদ্রচাষীদের কতটা পরিমাণ শক্তি জোগাবে
আমার এটা দেখেও ভালো লাগে যে এখন যত ধরনের নতুন নতুন জিনিস মিলেটস থেকে তৈরি হচ্ছে যুব সমাজেরও তা ততটাই পছন্দ হচ্ছে
ইন্টারন্যাশনাল ইয়ার ওএফ Milletsএর এত সুন্দর সূচনা করার জন্য এবং তাকে ক্রমাগত এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আমি মন কি বাতএর সকল শ্রোতাদেরও শুভেচ্ছা জানাচ্ছি
আমার প্রিয় দেশবাসী যখন কেউ আপনাকে গোয়ার টুরিস্ট Hubএর ব্যাপারে প্রশ্ন করে তখন আপনার কি মনে হয় স্বাভাবিকভাবেই গোয়ার কথা উঠলেই সবার আগেই সেখানকার সুন্দর কোস্টলাইন বিচেস এবং সুস্বাদু খাবার দাবার ও পানীয়র কথা মাথায় আসে কিন্তু গোয়ায় এ মাসে এমন কিছু হয়েছে যা এখন শিরোনামে রয়েছে আজ মন কি বাত অনুষ্ঠানে সে কথাই আমি আপনাদের সঙ্গে ভাগ করে নিতে চাই
৬ থেকে ৮ই জানুয়ারি গোয়ার এই ইভেন্ট পার্পল ফেস্ট গোয়ার পণজিতে আয়োজিত হয়েছিল
দিব্যাঙ্গদের কল্যাণার্থে আয়োজিত এই অনুষ্ঠান ছিল এক স্তন্ত্র প্রয়াস
পার্পল Festএর জন্য কত বড় সুযোগ তৈরি হয়েছিল তার একটা ধারণা এটা থেকেই পাওয়া যায় যে এখানে পঞ্চাশ হাজারেরও বেশি ভাইবোনেরা যোগ দিয়েছিল
যারা এখানে এসেছিল তারা মীরামর বীচ ঘোরার আনন্দ উপভোগ করতে পারবে সেকথা ভেবেই অত্যন্ত রোমাঞ্চিত ছিল
আসলে মীরামর বীচ দিব্যাঙ্গ ভাইবোনেদের জন্য গোয়ার অ্যাকসেসিবল বীচগুলোর মধ্যে একটা হয়ে উঠেছে
এখানে ক্রিকেট টুর্নামেন্ট টেবল টেনিস টুর্নামেন্ট ম্যারাথন কম্পিটিশন এর সঙ্গে সঙ্গেই এক ডেফব্লাইন্ড Conventionএরও আয়োজন করা হয়েছিল
এখানে ইউনিক বার্ড ওয়াচিং প্রোগ্রাম এর সঙ্গে সঙ্গে একটা Filmও দেখানো হয়েছিল
এর জন্য বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছিল যাতে সমস্ত দিব্যাঙ্গ ভাইবোন এবং বাচ্চারা তার পুরো আনন্দ নিতে পারে
পার্পল Festএর আরো একটা বিশেষত্ব হল যে এখানে আমাদের দেশের প্রাইভেট Sectorও অংশ নিয়েছিল
তাদের পক্ষ থেকে সেই সব পণ্যের প্রদর্শণ হয়েছিল যা Divyangfriendly
এই Festএ তাদের দিক থেকে দিব্যাঙ্গদের উপকারের জন্য জনসচেতনতা বৃদ্ধির একটা প্রচেষ্টা লক্ষ্য করা গেছে
পার্পল Festকে সফল করার জন্য আমি এতে অংশগ্রহণকারী সমস্ত মানুষকে অভিনন্দন জানাই
তার সঙ্গে সেই সমস্ত volunteersকে অভিনন্দন জানাই যারা এটা অর্গানাইজ করার জন্য রাত দিন এক করে দিয়েছিল
আমার পুরো বিশ্বাস আছে যে অ্যাকসেসিবল Indiaতে আমাদের উদ্দেশ্যকে সফল করতে এই ধরনের অভিযান খুবই কার্যকরী হয়ে উঠবে
আমার প্রিয় দেশবাসী এখন মন কী বাতএ আমি এমন এক বিষয়ে কথা বলবো যাতে আপনাদের আনন্দও হবে গর্বও হবে আর মন বলে উঠবে বাঃ ভাই বাঃ মন ভালো হয়ে উঠলো দেশের সবথেকে পুরোনো সায়েন্স Institutionগুলির মধ্যে অন্যতম বেঙ্গালুরুর ইন্ডিয়ান ইনস্টিটিউট ওএফ সায়েন্স অর্থাৎ আইআইএসসি এক মহৎ দৃষ্টান্ত পেশ করছে
মন কী বাতএ আমি আগে এ বিষয়ে আলোচনা করেছি যে এই সংস্থা স্থাপনের নেপথ্যে ভারতের দুই মহান ব্যক্তিত্ব জামশেদজী টাটা ও স্বামী বিবেকানন্দের কতখানি প্রেরণা রয়েছে এখন আপনাদের আর আমাকে আনন্দিত ও গর্বিত করার মতো কথা হলো যে ২০২২ সালে এই সংস্থার নামে ১৪৫ টি পেটেন্ট পেটেন্টস রয়েছে
এর অর্থ প্রতি পাঁচ দিনে দুটি পেটেন্ট
এই রেকর্ড আশ্চর্য এই সফলতার জন্য আমি IIScর টীম কে শুভেচ্ছা জানাতে চাই
বন্ধুরা আজ পেটেন্ট ফিলিংএ ভারতের স্থান সপ্তম আর ট্রেডমার্কে পঞ্চম
শুধুমাত্র পেটেণ্টের কথা বললে গত পাঁচ বছরে এখানে প্রায় পঞ্চাশ শতাংশ বৃদ্ধি হয়েছে
গ্লোবাল ইনোভেশন Indexএও ভারতের rankingএ উল্লেখযোগ্য উন্নতি হয়েছে এবং ভারত চল্লিশতম স্থানে এসে পৌঁছেছে যেখানে ২০১৫তে গ্লোবাল ইনোভেশন Indexএ আশিতম স্থানেরও পিছনে ছিলো
আমি আরো একটি খুশির কথা আপনাদের বলতে চাইছি
ভারতে গত এগারো বছরে প্রথমবার ডোমেস্টিক পেটেন্ট Fillingএর সংখ্যা ফোরেইন Fillingএর থেকে বেশি দেখা গেছে
এটি ভারতের বর্ধিষ্ণু বৈজ্ঞানিক সামর্থ্যেরই পরিচয় বহন করে
বন্ধুরা আমরা সকলেই জানি যে একবিংশ শতকের গ্লোবাল Economyতে জ্ঞান বা Knowledgeই সবার উপরে
আমার বিশ্বাস আছে যে আমাদের ইনোভেটর আর তাঁদের পেটেণ্টের শক্তির দ্বারাই ভারতের Techadeএর স্বপ্ন অবশ্যই পূরণ হবে
এর ফলে আমরা সকলে নিজের দেশে তৈরি ভোর্ল্ড ক্লাস টেকনোলজি আর Productএর পুরোপুরি সুবিধা নিতে পারবো
আমার প্রিয় দেশবাসী নামো Appএ আমি তেলেঙ্গানার ইঞ্জিনিয়ার বিজয় জীর একটি পোস্ট দেখেছি
এতে বিজয়জী এওয়াসতে বিষয়ে লিখেছেন
বিজয়জীর ইচ্ছে মন কী বাতএ আমি এ বিষয়ে আলোচনা করি
এই কার্যক্রমে আমি আগেও ওয়াস্তে টো ওয়েলথ অর্থাৎ আবর্জনা থেকে সোনার কচড়ে সে কাঞ্চন বিষয়ে বলেছিলাম কিন্তু আজ তার সঙ্গে যুক্ত এওয়াসতে
বন্ধুরা আজ প্রত্যেক ঘরে মোবাইল ফোন ল্যাপটপ ট্যাবলেটের মতো যন্ত্র থাকাটা খুব স্বাভাবিক হয়ে গেছে
দেশ জুড়ে এর সংখ্যা হবে বিলিয়নে
আজকের নতুনতম যন্ত্রপাতিই ভবিষ্যতের এওয়াসতে হয়ে ওঠে
যখনই কোনো নতুন যন্ত্র কিনি বা নিজেদের পুরোনো যন্ত্র বদলাই তখন এটা খেয়াল রাখা জরুরি যে সেগুলি ঠিক ভাবে বাতিল করা হয়েছে না হয়নি
যদি EWasteকে ঠিকভাবে নিষ্পত্তি না করা হয় তবে তা আমাদের পরিবেশেরও ক্ষতি করে পারে
কিন্তু যদি সাবধানতার সঙ্গে তা করা যায় তবে এগুলি রিসাইকেল রিউস ও সার্কুলার ইকোনমি খুব বড়ো শক্তি হয়ে উঠতে পারে
রাষ্ট্র সঙ্ঘের এক প্রতিবেদনে বলা হয়েছিলো যে প্রতি বছর ৫০ মিলিয়ন টন এওয়াসতে ফেলা হচ্ছে
আপনারা ভাবতে পারছেন যে এটা কত হতে পারে মানব ইতিহাসে যত কমার্শিয়াল প্লেন তৈরি হয়েছে তার সবগুলির ওজন মেলালেও যত এওয়াসতে বেরোচ্ছে তার সমান হবে না
এটি এমন যেন প্রতি সেকেন্ডে আটশো ল্যাপটপ ফেলে দেওয়া হচ্ছে
আপনারা জেনে আশ্চর্য হবেন যে ভিন্ন ভিন্ন প্রসেস এর মাধ্যমে উৎপন্ন এই এওয়াসতে থেকে প্রায় ১৭ রকম প্রেশাস মেটাল নিষ্কাশিত করা যায়
তার মধ্যে গোল্ড সিলভার কপার ও নিকেল রয়েছে
তাই এওয়াসতে এর সদ্ব্যবহার কাচরে কো কাঞ্চন অর্থাৎ জঞ্জালকে সোনা বানানোর থেকে কম কিছু নয়
এই লক্ষ্যে ইনোভেটিভ কাজ করছে এমন স্টার্টআপের সংখ্যা আজ কম নয়
আজ প্রায় ৫০০ এওয়াসতে রিসাইকেলের এই সেক্টরে সংযুক্ত আছে এবং আরো অনেক নতুন উদ্যোগীদেরও এতে শামিল করা হচ্ছে
এই সেক্টর হাজার হাজার মানুষকে সরাসরি রোজগারও দিয়েছে
বেঙ্গালুরুর এপরিসরা এমনই এক প্রয়াস নিয়েছে
এরা প্রিন্টেড সার্কিট বোর্ডের মূল্যবান ধাতুকে পৃথক করে স্বদেশী টেকনোলজির বিকাশ ঘটিয়েছে
অনুরূপভাবে মুম্বইয়ের ইকোরিকো ইকোরেকো মোবাইল অ্যাপের মাধ্যমে এওয়াসতে সংগ্রহ করার সিস্টেম তৈরি করেছে
উত্তরাখণ্ডের রুরকির এটেরো রিসাইক্লিং আত্তেরও রিসাইক্লিং তো এই প্রযুক্তিতে দুনিয়া জুড়ে অনেক পেটেন্ট পেয়েছে
তারাও নিজেদের ইওয়েস্ট রিসাইক্লিং টেকনোলজি তৈরি করে যথেষ্ট খ্যাতি অর্জন করেছে
ভোপালে মোবাইল অ্যাপ ও ওয়েবসাইট কবাড়ীওয়ালার মাধ্যমে টন টন এওয়াসতে একত্রিত করা হচ্ছে
এমন অনেক উদাহরণ আছে
এরা সবাই ভারতকে গ্লোবাল রিসাইক্লিং হাব হিসেবে প্রস্তুত করতে সাহায্য করছেন কিন্তু এমন ইনিশিয়েটিভগুলির সাফল্যের জন্য একটা জরুরী শর্তও রয়েছে
তা হল এওয়াসতে ডিসপোজাল এর সুরক্ষিত উপযোগী পদ্ধতিগুলির সম্বন্ধে জনসাধারণকে সচেতন করে যেতে হবে
এওয়াসতে নিয়ে কাজ করা মানুষরা বলেন বর্তমানে প্রতি বছর কেবলমাত্র পনেরো থেকে সতেরো শতাংশ এওয়াসতে কেই রিসাইকেল করা হচ্ছে
আমার প্রিয় দেশবাসী আজ সারা বিশ্বে ক্লাইমেট চেঞ্জ ও বায়োডাইভারসিটির সংরক্ষণ প্রসঙ্গে বহু আলোচনা হয়
এই লক্ষ্যে ভারতের উল্লেখযোগ্য প্রয়াসের বিষয়ে আমরা ক্রমাগত কথা বলে এসেছি
ভারত নিজের ওয়েটল্যান্ডস এর জন্য যে কাজ করেছে তা জেনে আপনাদেরও খুব ভালো লাগবে
কিছু শ্রোতা হয়তো ভাবছেন ওয়েটল্যান্ডস টা আসলে কী
ওয়েটল্যান্ড সাইটস হল সেই সব স্থান যেখানে নরম তুলতুলে মাটির মত জমিতে বছরভর জল জমে থাকে
কিছুদিন পরেই আগামী দোসরা ফেব্রুয়ারি ভোর্ল্ড ওয়েটল্যান্ডস ডে
আমাদের পৃথিবীর অস্তিত্বের জন্য ওয়েটল্যান্ডস অত্যন্ত জরুরি কারণ এর ওপর বহু পাখি জীবজন্তু নির্ভর করে
এটি বায়োডাইভারসিটিকে সমৃদ্ধ করার পাশাপাশি ফ্লাড কন্ট্রোল ও গ্রাউন্ড ওয়াটার রিচার্জও সুনিশ্চিত করে
আপনাদের মধ্যে অনেকেই নিশ্চয়ই জানেন রামসার সাইটস রামসার সাইটস এমনই ওয়েটল্যান্ডস যার ইন্টারন্যাশনাল ইম্পর্টেন্স আছে
ওয়েট ল্যান্ডস যে দেশেই হোক না কেন তাকে অনেক মানদন্ড পূরণ করতে হয় তারপর তাকে রামসার সাইটস হিসেবে ঘোষণা করা হয়
রামসার সাইটসে কুড়ি হাজার বা তার বেশি ওয়াটার বার্ডস এর উপস্থিতি আবশ্যিক
বিপুল সংখ্যায় স্থানীয় প্রজাতির মাছ থাকতে হবে
স্বাধীনতার ৭৫ বছর পর অমৃত মহোৎসবের সময়কালে রামসার সাইটস সম্বন্ধীয় একটা ভালো খবরও আপনাদের সঙ্গে শেয়ার করতে চাই
আমাদের দেশে এখন রামসার সাইটসের সংখ্যা ৭৫ হয়ে গেছে যেখানে ২০১৪র আগে দেশে মাত্র ২৬ টি রামসার সাইটস ছিল
এর জন্য স্থানীয় মানুষেরা প্রশংসার পাত্র যারা এই বায়োডাইভারসিটি কে সযত্নে লালন করেছেন
প্রকৃতির সঙ্গে সদ্ভাব বজায় রেখে বাস করার যে শতাব্দী প্রাচীন সংস্কৃতি ও পরম্পরা আমাদের দেশে রয়েছে এই পরিসংখ্যান তার প্রতিও এক সম্মান জ্ঞাপন
ভারতের এই ওয়েটল্যান্ডস আমাদের প্রাকৃতিক শক্তিরও উদাহরণ
ওড়িশার চিলকা সরোবর ৪০ টিরও বেশি ওয়াটার বার্ড স্পিসিসের আশ্রয়স্থল হিসেবে সুবিদিত
কাইবুল লামজাও কেইবুল লামজাও লোকটাকের লোকটাক স্ব্যাম্প দীর এর একমাত্র ন্যাচুরাল হাবিতাত রূপে পরিচিত
তামিলনাড়ুর বেড়ান্থাঙ্গলকে ২০২২ সালে রামসার সিতে ঘোষণা করা হয়েছে
এখানে বার্ড পপুলেশন সংরক্ষণের সম্পূর্ণ কৃতিত্ব আশেপাশের এলাকার কৃষকদের
কাশ্মীরের পাঞ্জাথ নাগ সম্প্রদায় অ্যানুয়াল ফ্রুট ব্লসম ফেস্টিভাল এর সময় একদিন বিশেষ করে গ্রামের ঝর্ণাগুলির পরিষ্কারের কাজে লাগে
ভোর্ল্ড রামসার সিতে এ বেশীরভাগ ইউনিক কালচার হেরিটেজ আছে
মণিপুরের লোকটাক এবং পবিত্র জলাশয় রেণুকার সঙ্গে সেখানকার সংস্কৃতির একটা গভীর সম্পর্ক রয়েছে
এই রকমের sambharএর সম্পর্ক মা দূর্গার অবতার দেবী শাকম্ভরির সঙ্গেও রয়েছে
ভারতে wetlandsএর সম্প্রসারণ সেই মানুষগুলোর জন্যই সম্ভব হচ্ছে যাঁরা এই রামসার সিতে এর আশেপাশে থাকেন
আমি এই ধরনের সব মানুষদের খুবই কদর করে থাকি
মন কি বাতএর সব শ্রোতাদের পক্ষ থেকে ওঁদের জন্য রইল শুভ কামনা
আমার প্রিয় দেশবাসী এবার আমাদের দেশে বিশেষ করে উত্তর ভারতে প্রচণ্ড শীত পড়েছে
এই শীতে লোকেরা পাহাড়ে বরফ পড়াও খুব উপভোগ করেছেন
জম্মু ও কাশ্মীরের এমনই কিছু ছবি সারা দেশের মন জয় করে নিয়েছে
সোশ্যাল মিডিয়ায় সারা বিশ্বের মানুষ এই ছবিগুলো পছন্দ করছে
প্রতি বছরের মত এবারও আমাদের কাশ্মীর ঘাটি তুষারপাতের ফলে খুব সুন্দর দেখাচ্ছে
বনিহাল থাকে বদগাম যাওয়ার ট্রেনের ভিডিওটি বিশেষ করে সবাই খুব পছন্দ করছে
সুন্দর তুষারপাতে চারদিক বরফের চাদরে ঢেকে গেছে
যাঁরাই দেখছেন বলছেন এই দৃশ্য কোনো রূপকথার দেশের
আবার কেউ বলছেন এই জায়গাটা কোনো বিদেশের নয় আমাদেরই দেশের কাশ্মীরের ছবি
একজন সোশ্যাল মিডিয়া ব্যবহারকারী লিখেছেন এর থেকে স্বর্গ আর কত সুন্দর হবে
সত্যিই তো একদম ঠিকই বলেছেন
তাই তো কাশ্মীর কে এই পৃথিবীর ভূস্বর্গ বলে
আপনিও এই ছবিগুলো দেখে কাশ্মীরে ঘুরতে যাওয়ার পরিকল্পনা করেছেন নিশ্চয়ই
আমি চাই আপনি নিজে এবং আপনার বন্ধুদেরও নিয়ে যান
কাশ্মীরের বরফে ঢাকা পাহাড় প্রাকৃতিক সৌন্দর্যের পাশাপাশি দেখার ও জানার মতো আরও অনেক কিছু রয়েছে
যেমন কাশ্মীরের সায়েদাবাদে উইন্টার গেমস এর আয়োজন করা হয়েছিল
এই গেমসের থিম ছিল স্নো ক্রিকেট আপনি নিশ্চয়ই ভাবছেন যে স্নো ক্রিকেট তো বেশ রোমাঞ্চকর খেলা হবে
আপনি একদম ঠিক ভাবছেন
তরুণ কাশ্মিরী যুবকরা বরফের মধ্যে ক্রিকেটকে আরও অদ্ভুত সুন্দর করে তোলে
এর মধ্যে দিয়েই কাশ্মীরে এমন তরুণ খেলোয়াড়দের খোঁজ করা হচ্ছে যারা পরবর্তী সময়ে টিম ইন্ডিয়াতে জায়গা করে নিতে পারে
এটাও একধরনের খেলো ইন্ডিয়া মুভমেন্টের সম্প্রসারিত অংশ
কাশ্মীরে যুবকদের মধ্যে খেলাধুলা নিয়ে ব্যাপক উৎসাহ বেড়েই চলেছে
আগামী দিনে এই যুবকদের মধ্যে অনেকেই দেশের জন্য পদক জিতবে জাতীয় পতাকা ওড়াবে
আমি আপনাদের এই পরামর্শই দেবো এরপর আপনি যখন কাশ্মীর ভ্রমণের প্ল্যান করবেন অবশ্যই তখন এই ধরনের আয়োজন দেখার জন্যও সময় বার করবেন
এই অভিজ্ঞতা আপনার ভ্রমণকে আরও বেশি স্মরণীয় করে তুলবে
আমার প্রিয় দেশবাসী গণতন্ত্রকে মজবুত করে তোলার প্রয়াস আমাদের নিরন্তর চালিয়ে যেতে হবে
গণতন্ত্র মজবুত হয় জনগণের অংশগ্রহণের মধ্যে দিয়ে সবার চেষ্টায় দেশের প্রতি নিজ নিজ কর্তব্য পালনের মধ্যে দিয়ে আর আমার সন্তুষ্টি এটাই যে আমাদের মন কি বাত এইরকম কর্তব্যনিষ্ঠ সৈন্যদের শক্তিশালী আওয়াজ
পরেরবার আবার দেখা হবে এইরকম কর্তব্যনিষ্ঠ মানুষদের হৃদয়স্পর্শী এবং প্রেরণামূলক কাহিনী সঙ্গে নিয়ে
অনেক অনেক ধন্যবাদ